প্রায় প্রত্যেক মাসে পরিষ্কার করে। তারা সেখানে ভোগ দেয়। আ ভালোভাবে নিষ্ঠা করে পূজা ঠাকুরকে।

সেখানে জলাশয়ে কচুরিপানা টানা সমস্ত কিছু জমে থাকে অ্যাঁ সেখানে অনেক অ্যাঁ ফুল শাপলা ফুল তারপরে--